ভয়ানক একটা জিনিস আহ মুখস্থ বিদ্যা সে যদি একটা জিনিস মুখস্থ করে সে কিন্তু সারা জীবন মনে রাখতে পারবে না আর সে যদি বুঝে পরে বা বড়ো মনোযোগ দিয়ে পরে অনুবোধন করে তাহলে সে কিন্তু এ বিষয়টা নিয়ে অনেক অবগত বা অনেক কিছুই বলতে পারবে ভবিষৎ এ বা অনেক কিছু করতে পারবে বলে আমি মনে করি। আসল কথা আপনি কি এ বিষয়ে আর কিছু বলতে চাইছেন আমার সাথে?

দুই হাজার বাইশ সালে SSC পরীক্ষা হয়েছে আমার নাতনির চারটি বিষয়ে বাংলা ইংরেজি গণিত পদার্থ বিজ্ঞান রসায়ন বিদ্যা জীব বিজ্ঞান ও চতুর গণিত সাত বিষয়ে নাতনি a plus পেয়েছে এর মধ্যে পাঁচ পাঁচটি বিষয়ে সৎ করা নব্বই এর উপরে number পেয়েছে এখন পরিতাপের বিষয় হলো SSC পরীক্ষা নেওয়া হয়েছে সাতটি বিষয়ে সে a plus পেয়েছে। পরীক্ষা নেওয়া হয়েছে সাতটি বিষয়ে কিন্তু তার GPA Five না হয়ে হয়েছে four point eight nine কারণ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ইসলাম ও নৈতিক শিক্ষা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে SSC পরীক্ষা না হলেও এই তিনটি বিষয়ে SSC পরীক্ষার প্রাপ্ত great SSC ফলাফল হিসেবে দেখানো হয়েছে।

ক্ষুদ্ধ এবং বিচলিত আমার বুঝে আসছে না কোন বিবেচনায় JSC ও SSC র ফল একত্র করে SSC ফল নির্ধারণ করা হলো এই সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌতিক। আইনের আশ্রয় নিলে এই সমস্ত এই সিন্ধান্ত ঠিকবে বলে মনে হয় না। এটা তিন বছরের honours নামক এক পর্যায়ের শিক্ষা নয় যে প্রতি বছরান্তে গৃহীত পরীক্ষার ফল একত্র করে চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হয় করা যায় JSC ও SSC দুই ঈশ্বরের নিম্ন madhyamik ও madhyamik শিক্ষা কার্যক্রম তাছাড়া JSC ও SSC পাঠ্যসূচিও একত্র মানের নয় JSC থেকে SSC পাঠ্যসূচির কাঠিন্যের মাত্রা উচ্চতর এবং পরিশর বেশি। তাছাড়া JSC প্রাপ্ত gread SSC gread এর সঙ্গে একত্র করে SSC gread নির্ধারণ করা হবে সিদ্ধান্ত শিক্ষার্থীদের যথা সময়ে জানানো হয়নি। চার বছর আগে তারা অষ্টম শ্রেণীতে ওঠার আগেই জানতে জানতো আইনসঙ্গত হতো শিক্ষার্থীরা সেভাবে প্রস্তুতি নিতে পারতো এ পারতো ভিন্ন সংস্কৃতির বিভিন্ন দেশ থেকে নেওয়ার বড় নমুনা ভিত্তিক গবেষণার ফলে বিভিন্ন বয়সে অবধারণ ক্ষমতা বা সামর্থের তারতম্য তুলে ধরা হয়েছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অবধারণ ক্ষমতা আর দশম শ্রেণীর শিক্ষার্থীদের এর ক্ষমতা সমমানের নয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তর ফলে সুদূর প্রসারী আমাদের দেশের উচ্চ শিক্ষায় Public বিশ্ববিদ্যালয় প্রকৌশলী বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় medical college ভর্তি পরীক্ষায় ভর্তি প্রার্থীদের SSC ও HSC পরীক্ষার ফলাফলের অনুপাতিক অংশ বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষায পরীক্ষার্থীদের চূড়ান্ত তালিকা তৈরি করা হয় এই ক্ষেত্রে যারা JSC পরীক্ষায় আলোচ্য তিনটি বিষয় এ ভালো করেনি তারা SSC পরীক্ষায় নেওয়া সাতটি বিষয় SSC পরীক্ষায় ভালো ফল করেও ভর্তি সুযোগ না পেয়ে পেতে পারে। আমার নাতনির কান্না থামানো যাচ্ছে না। দাদার পরামর্শ মুখস্ত না করে শক্ত ভিদ গড়তে গিয়ে JSC আসন্ন রূপ ফল লাভ করেনি SSC তে পরীক্ষা নেওয়া সব কটি বিষয়ে সর্বোচ্চ gread পেয়েও সার্বিক ফল five এর পরিবর্তে four point eight nine এ ফল তার উচ্চ শিক্ষার ভর্তির ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াবে এ ভেবে নাতনি আর বল বলে আমি আমার পড়ালেখা করবো না। তাকে কিভাবে সান্ত্বনা দেব সে তো পরীক্ষা নেওয়া গুরুত্বপূর্ণ সাতটি বিষয় তার তার সক্ষমতায় পূর্ণ স্বাক্ষর রেখেছে। এ অবস্থায় শুধু আমার নাতনির একা নয় দেশের শত শত নাতি নাতনির

সংক্ষিপ্ত syllabus কম নম্বরে পরীক্ষা নেওয়া ইত্যাদি এ বিষয়ে আপনি কি বলতে চান? আসলে আমি এ বিষয়ে আপনার সাথে একমত আহ বর্তমান শিক্ষা ব্যবস্থা নীতিমালা আমাদের কিছুটা পরিবর্তন করতে হবে বলে আমি মনে করি। তাছাড়াও আমি মনে করি বর্তমান শিক্ষা ব্যবস্থার কিন্তু উন্নতির আহ ছোঁয়া লেগেছে একটা সময় দেখবেন যে আমাদের আহ আমাদের school college গুলা অনেকটা উন্নত ছিল না এখন কিন্তু আমাদের school college আরো অবকাঠনিকভাবে অনেক উন্নত এখানে অনেক অভিজ্ঞ sir নিয়োগ করা হয়েছে এবং শিক্ষকদের Training, training এর মাধ্যমে তারা কিন্তু আরও আরো অভিজ্ঞ হচ্ছে এবং তারা কিন্তু দুর্বল ছাত্র ছাত্রীদের চিহ্নিত করে তাদের জন্য আলাদা part done এর ব্যবস্থা করা হয়েছে। করে এবং সবল ছাত্রদের প্রতি আরো যত্নশীল হয়ে থাকে তাছাড়া আমি মনে করি যে উম আমাদের আহ শিক্ষা ব্যবস্থাতে প্রযুক্তির ছোঁয়া লেগেছে।

মাধ্যমে তাদের সমস্যাটা সমাধান করতে পারতেছে বলে আমি মনে করি। তাছাড়া আপনি দেখেন যে বর্তমান শিক্ষা ব্যবস্থার উন্নতির ছোঁয়ার মাধ্যমে কিন্তু প্রতিটা school এ বা আহ প্রতিটা part দান কেন্দ্রে বা শিক্ষা প্রতিষ্ঠানে দেখবেন যে আধুনিক lab থাকে আধুনিক lab এর মাধ্যমে তারা কিন্তু online এর মাধ্যমে class নিচ্ছে বা online এর মাধ্যমে তারা school না গিয়েও বা কোন সময় class miss করলে সে class টা সে online এ দেখে নিতে পারতেছে তার সমস্যাটা সমাধান করতে পারতেছে বলে আমি মনে করি। এটা একটা আহ যুব আহ জুবতরী এবং কার্যকরী একটা দিক বলে আমি মনে করি। দেখেন এখন কিন্তু online online এর মাধ্যমে আপনার projector বা computer বা আহ laptop PC র মাধ্যমে কিন্তু তারা তাদের class টা সম্পূর্ণ করতে পারতেছে। তারা বিশ্বের যে কোন sir এর মাধ্যমে তাদের class বা সমস্যাটা সমাধান করে নিতে পারতেছে একটা খুবই কার্যকরী এবং যুগান্তর একটা দিক বলে আমি মনে করি। তা ছাড়াও আপনি জানেন হম যে online বাদেও আহ বছরে প্রথম দিনে আহ ছাত্র ছাত্রীদের বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে বিনামূল্যে বই বিতরণের কারণ কারণে তাদের কিন্তু লেখাপড়া আগ্রহটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে হম বছরে প্রথম দিনে নতুন বই পাচ্ছে তাদের একটা অন্যরকম ভালো লাগা কাজ করে এই বিষয়ে আহ আসল কথা একটা সময় কিন্তু আমাদের বই কিনে পড়তে হত এখন কিন্তু ওই বই কিনে পড়ার প্রয়োজন পড়তেছে না প্রথম থেকে madhyamik নিম্ন madhyamik থেকে উচ্চ আহ উচ্চ madhyamik পর্যন্ত সরকার বিনামূল্যে বই বিতরণ করতেছে আচ্ছা আপনি কি আর কিছু বলবেন আমার সাথে?

মানুষের ভোগান্তি আরো বৃদ্ধি পাচ্ছে উম মানে ছাত্র ছাত্রীরা এখন ঠিকই online এ class করছে তাও এর ভিতরে অনেকেই online এ খারাপ জগতে চলে যাচ্ছে অনেকেই class করছে অথবা অনেকে আবার mobile এ কেউ game খেলছে কেউ ফেইসবুকিং কেউ টিকটক এসবে ঢুকেছে পরছে আবার অনেকে class করছে এটা ভালো দিক আবার খারাপ খারাপ দিকেও আছে কোন

উপবৃত্তি এই টাকার মাধ্যমে সে কিন্তু তার পড়ালেখার আহ বেশ খানিকটা খরচ বহন করতে পারতেছে এই ক্ষেত্রে তাদের আহ ঝরে পড়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কমে গেছে। আগে কিন্তু দেখেন যে টাকার অভাবে ছাত্রছাত্রীরা পড়ালেখা করতে পারত না এখন যে গরিব ছাত্র ছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করার কারণে কিন্তু তারা পড়ালেখার যাবত যাবতীয় খরচ গুলা কিন্তু সে তার উপবর্তী টাকার মাধ্যমে বহন করতে পারতেছে বলে আমি মনে করি আর তার তাছাড়া মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য উম আরো যত্নশীল হওয়ার জন্য তাদের পড়ালেখা বা পড়া লেখাটা আরো আহ উন্নতমান উন্নত করার জন্য কিন্তু তাদের কেউ কিন্তু উপবৃত্তি দেওয়া হচ্ছে। আর আপনি জানবেন হয়তো বা উম আহ নিম্ন অঞ্চল গুলোতে আহ সরকার আহ ছাত্র ছাত্রীদের আহ পড়ালেখার মান উন্নয়নের জন্য উম আপনি আহ বিভিন্ন কার্যক্রম চালু করেছে তার ভিতরে হচ্ছে বিনামূল্যে পাঠদান বিতরণ কেন্দ্র তাছাড়া আহ নতুন নতুন ছাত্র ছাত্রীদের উম বই বিতরণ school dress বিতরণ উম ছাত্র ছাত্রীদের অভিভাবকদের নিয়ে বিভিন্ন meeting কার্যক্রম চালু করেছে তারা এটা একটা ভালো একটা সুন্দর একটা দিক বলে আমি মনে করি তাছাড়াও বাংলাদেশ এ এখন কিন্তু শিক্ষার গুলোতে আধুনিকতার ছোঁয়া লেগেছে বলে আমি মনে করি যা কিন্তু অন্য আহ ক্রমশ শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। এটা ভালো একটা দিক আর এই ভাবে অগ্রসর হতে থাকলে কিন্তু শিক্ষার টা কিন্তু আমাদের আহ উম বিভিন্ন সমস্যার সমাধান করতে আর বেশি শিক্ষার বিভিন্ন সমস্যা সমাধান করতে বেশি সময় লাগবে না বলে আমি মনে করি আপনার সাথে কথা গুলা বলে আমার খুবই ভালো লাগলো তাছাড়াও আপনি আপনার topic গুলো অনেক সুন্দর করে কথা বলেছেন বলে আমি মনে করি। আচ্ছা ঠিক আছে আপনার সাথে আমি কথা এই পর্যন্ত সীমাবদ্ধ রাখলাম আল্লা হাফিজ আল্লা হাফিজ শরৎচন্দ্রের মূল্যায়ন। তাহলে সাহিত্যের প্রয়োজন কী? সাহিত্যের দরকার তো এইখানেই তত্ত্ব বিচারের মাধ্যমে যে সত্যোপলব্ধি তো ও উন্নত ভাবনা-ধারণাগুলো গড়ে উঠেছে, ডালপালায় খেলাবার জন্য এবং মানুষের মনের সূক্ষ্ম অনুভূতির মধ্যেও তার জায়গা করে দেবার জন্য। যাঁরা তেমন শিক্ষার বুনিয়াদ এবং ক্ষমতা না থাকার জন্য যুক্তি বা বুদ্ধি দিয়ে বড় কথাগুলো গ্রহণ করতে পারেন না রসসৃষ্টির মাধ্যমে ব্যথা-বেদনা জাগিয়ে দিয়ে তাদের মনেও সেটা খানিকটা গেঁথে দেওয়া। এই কাজটি করার জন্যই তো সাহিত্যের প্রয়োজনীয়তা। যেমন ধরুন, মানবতাবাদ একটা সময়ে এর ধারণা নিয়ে এসেছে। শরৎচন্দ্র জানতেন যে, এইসব তত্ত্বকথা তো তত্ত্বের নানান বইতেই লুকিয়ে আছে মানুষ যেগুলো পড়েও অনেক সময় আসল জিনিসটা ধরতে পারেন না, তাই তিনি জীবন কে কেন্দ্র করে যে ঘাত-প্রতিঘাতের সৃষ্টি হয় মানুষের সম্পর্কের মধ্যে যে জটিলতা গড়ে ওঠে মানুষের মনে যে অনুভূতি এবং হৃদয়াবেগ জন্ম নেয়, তার উপরে ক্রিয়া করে সূক্ষ্ম রসের উপলব্ধি ঘটিয়ে এবং ব্যথা-বেদনা জাগিয়ে দিয়ে মানুষের মনে সেই যুগের বড় তত্ত্বগুলোকেই গেঁথে দিতে চেয়েছেন। বুদ্ধি দিয়ে পড়াশুনা করে যাঁরা বুঝতে পারবেন, তাঁরা তো পারবেনই কিন্তু যাঁরা যদি সেইভাবে পারেন না, জনসাধারণের সেই বিরাট অংশটা যাতে রসের মধ্যে বড় তত্ত্বের হদিশ পেতে পারেন পেয়ে যায়, তবে কিছু না বুঝেও সে খানিকটা পাল্টে যাবে। মেয়েরা ethical motherhood কী সে সম্পর্কে তত্ত্ব জানার অর্থে একটি কথাও জানেন না একটি কথাও না জেনে এর গুণাবলীর দিকে আকর্ষিত হতে থাকবেন। গল্পের মধ্য দিয়ে এই সেই দিকে তাঁদের আকর্ষণ হবে, সাথে সাথে যাদবের

এবং বড়কে পাওয়ার জন্য মানসিক অভাববোধ গড়ে তুলে সমস্যাটি ধরাবার চেষ্টা করেছেন। পাতার পর পাতা ব্যাখ্যা ব্যাখ্যা করে তাঁর লেখাকে

যে জিনিস আয়ত্ত করতে পারেন না। মেজদিদির হেমাঙ্গিনী, বিন্দুর ছেলের বিন্দুবাসিনী এবং রামের সুমতির নারায়ণী তা আয়ত্ত করেছে মনের সম্পদ দিয়ে। নারায়ণীর স্বামী এবং মা তাকে করতে পারে না কোন হীন স্বার্থবোধই এর থেকে তাকে বিচ্যুত করতে পারে না। না শরৎ~ শরৎসাহিত্যের এই সমস্ত নারী চরিত্র রক্তের কোন সম্পর্ক না থাকা সত্ত্বেও, যাদের সন্তান হিসাবে দেখেছে, সেই সন্তানের প্রতি তারা সমস্ত দায়দায়িত্ব পালন করেছে। বিনিময়ে সত্যিকারের IMP~IMP impersonal mother এর আস্বাদটি তারা পেয়েছে। শরৎচন্দ্র যেসব দিকগুলি এইসব গল্পের মধ্যে দিয়ে তুলে ধরতে চেয়েছেন, তা হল, একটি মেয়ে যদি সত্যই জীবনে মাতৃত্বের সন্ধান পায় তবে প্রকৃতি এবং রস রূপ রস গন্ধ কীরকম হয়, নিজের সন্তান এবং পরের সন্তানের মধ্যে - ভেদাভেদই বা তার কাছে কীরকম দাঁড়ায় সব এসবই তিনি স্তরে স্তরে দেখাতে চেষ্টা করেছেন। এগুলো কি শুধুমাত্র গল্প গল্পগুলোর মধ্যে দিয়ে নারীর মর্যাদাবোধের যে ছবি আঁকা হয়েছে, তা সবার ই ভাল লাগে। কোন মেয়েই ‘মেজদিদি' এবং মেজদিদির বড় জায়ের চরিত্র অনুসরণ করতে চাইবে না। মেয়েরা হেমাঙ্গিনী বা নারায়ণীর মতো হতে পারুক আর নাই পারুক, এ গল্পগুলি পড়লেই আমাদের নারায়ণীর মতো মতো বা মেজদিদির মতো হওয়ার আকাঙ্ক্ষা জাগবে। এই আকাঙ্ক্ষা জাগার অর্থ কী? মেজদিদি এবং নারায়ণীর মত চারিত্রিক মান অর্জন করার জন্য ঘরের বৌ-ঝিদের মধ্যে যদি প্রবল আকাঙ্ক্ষা জাগে তাঁরা এইরকম হওয়া উচিত বা একেই যদি ভাল বলে মনে করেন। তাহলে সমস্ত পরিবারের মধ্যেই নারীজাগৃতির একটি সত্যিকারের আন্দোলন ঢুকে গেল। সমালোচকরা এসব দেখতে পান না। শরৎসাহিত্যে ও কোন তত্ত্ব তো নেই বলে তাঁরা সমালোচনা করেন। আর সেই তত্ত্বের কথাগুলোই যখন শরৎচন্দ্র এমন অপূর্ব কৌশলে ঘরে ঢুকিয়ে দিলেন, তা হয়ে গেল তত্ত্ববিবর্জিত। এ এক বিচিত্র অন্তঃসারশূন্য intellectual মানসিকতা মানসিকতা। সাহিত্যিকের শিল্পশৈলী ও সাহিত্যচিন্তা দু'টি আলাদা জিনিস। কোন সাহিত্যিকের সাহিত্যবিচারের ক্ষেত্রে এই দু'টি দিককে এক করে ফেলে গোলমাল করা উচিত নয়। একটি তাঁর চিন্তার দিক আর একটি তাঁর রসোত্তীর্ণ হওয়ার দিক ত উচ্চমানের রসসৃষ্টি করতে তিনি সক্ষম, কত সূক্ষ্ম রসের কারবার করতে সক্ষম এইদিক থেকে যদি বিচার করা যায় তাহলে দেখা যাবে, শরৎসাহিত্যে এই রস নিবেদন করার প্রতিক্রিয়া এবং সূক্ষ্ম যে মানুষ কিছু না বুঝেই শুধু তার রসগ্রহণ করতে করতেই খানিকটা পালটে যায়। এই ক্ষমতার দিক থেকে তদানীন্তন সাহিত্যিকদের মধ্যে শরৎচন্দ্র ছিলেন সর্বশ্রেষ্ঠ,

আলোচনা করা সাহিত্যিকের কাজ নয় - তিনি রস স্রষ্টা। এইখানেই সাহিত্যিকের যথার্থ সার্থকতা। তাই একটা কথা আমার বার বার মনে হয়েছে, যাঁরা সাহিত্যের মধ্যে শুধু বড় কথা খুঁজতে যান এবং তারই মাপকাঠিতে সাহিত্যের মূল্য বিচার করেন, তাঁরা সাহিত্যবিচারের ক্ষেত্রে অযোগ্য পাত্র। কারণ, কতকগুলো বড় বড় কথার জন্য সাহিত্যের কদর নয়। সমাজে তার কার্যকারিতা অন্য জায়গায়। বড় বড় কথা বলার লোকের অভাব দুনিয়ায় কোনদিনই হয়নি। সাহিত্যিকদের থেকেও অনেক বড় বড় লোক সেক্ষেত্রে সমাজে আছেন। তার জন্য দার্শনিকরা রয়েছেন, অর্থনীতিবিদরা রয়েছেন, রাজনৈতিক

যদি তা না-ও গ্রহণ করতে পারে, রসগ্রহণ করতে চান আওড়াতে আওড়াতে, আয়ত্ত করতে করতে, তাতে অভ্য~ অভ্যস্ত হয়ে গিয়ে খানিকটা তার মানসিক পরিবর্তন ঘটে যায়। কাজেই সমাজের এই মানসিকতার বিপ্লব, সাংস্কৃতিক ক্ষেত্রে সেই বিপ্লব আনবার জন্য

যা রাজনৈতিক আন্দোলনের আবহাওয়ায় আসবে তার মানসিক জমি তৈরির ক্ষেত্রেই সাহিত্যিকদের দরকার। সেইখানেই তাঁর প্রগতিশীল ভূমিকা। এইদিক থেকে বিচার করলে ভারতবর্ষে যখন রেনেসাঁস আন্দোলন এবং জাতীয় স্বাধীনতা আন্দোলন চলছে, সমাজবিপ্লবের আন্দোলন চলছে, তখন তার পরিপূরক সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে শরৎচন্দ্রই সবচেয়ে অগ্রণী ভূমিকা, সকলের চেয়ে প্রগতিশীল ভূমিকা পালন করেছেন। শরৎচন্দ্র তাঁর সাহিত্যে তত্ত্বের বড় বড় কথাগুলোই বলেছেন। কিন্তু বলেছেন গল্প সৃষ্টির মধ্য দিয়ে, রসের মাধ্যমে। তিনি তত্ত্বকথা লিখে কোথাও বোঝাতে চাননি - আমি এইখানে এই আলোচনা করছি, এই বক্তব্য রাখছি। সাহিত্যিক হিসাবে এইখানেই তাঁর সার্থকতা সবচাইতে বেশি। তত্ত্ব আলোচনা আমিও হয়তো কিছু কিছু করতে পারি। জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখা থেকে এমন কথা কিছু কিছু বলতে পারি যা শুনলে শুনলে হতবাক হতে হবে। কিন্তু আমিও সাহিত্যিকের দরবারে ধরনা দিই, ভিক্ষা মাগি। তা না হলে বড় কথা শোনার জন্য রবীন্দ্রনাথের দরজায়ও যাই না, গ্যেটের দরজায়ও যাওয়ার দরকার হয় না। আমি জানি আমার একথা শুনে হয়তো অনেকে রেগে যেতে পারেন। কিন্তু এ কথা সত্য যে, চিন্তার জন্য রবীন্দ্রনাথ বা গ্যেটের কাছে আমাদের যেতে হয় না। তাঁদের কাছে আমাদের যেতে হয় না অন্য কারণে। লেনিনের মত মানুষকে যেতে হয়েছে সাহিত্যিকের দরবারে। আমাকেও যেতে হচ্ছে। সকল দেশের সর্বকালের সমস্ত চিন্তানায়কদেরই যেতে হয়। এই কারণেই যেতে হয় যে, তাঁদেরও একটা অভাববোধ আছে। hello আসসালামু আলাইকুম, সোহান সাহেব। আপনি কেমন আছেন? আসসালাম আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন?

আজকে আমি আপনার সাথে আমাদের শিক্ষাব্যবস্থা বা education খাত নিয়ে কিছু কথা বলতে চাই। আপনি কি বলছেন? হ্যাঁ, জি আপনি বলেন। শিক্ষাখাত আমাদের একটি গুরুত্বপূর্ন খাত। এই বিষয়ে আমিও আপনার সাথে কিছু কথা বলতে চাই। শিক্ষা কিন্তু আমাদের একটি মৌলিক অধিকার। এগুলোর মধ্যে বর্তমান সরকার আমাদের শিক্ষাব্যবস্থা নিয়ে উন্নতির জন্য কিন্তু অনেক পদক্ষেপ গ্রহণ করেছে ইতিমধ্যে। জি জি। আপনার এতে কি অভিমত? আসলে আমাদের বর্তমান সরকার আমাদের শিক্ষাখাত নিয়ে অনেক কার্যক্রম বা অনেক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 তাই আমাদের বাঙালি জাতিকে বা আমাদের দেশকে উন্নত করার জন্য শিক্ষার অবদান অপরিহার্য। কারণ আমরা যদি শিক্ষিত হতে না পারি, তবে আমরা জাতি হিসেবে উন্নতি লাভ করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের সরকার অনেক গুলি পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে একটি হচ্ছে আধুনিক এবং বিজ্ঞানসম্মত classroom । এ সম্পর্কে আপনি কি কিছু বলতে পারবেন, সোহান সাহেব? হ্যাঁ, আমি অবশ্যই বলতে পারবো। আধুনিক class হচ্ছে এখন online যে class হয়, বা যেগুলো আমরা computer রে করতে পারি। mobile ও কিন্তু করতে পারি। online মানে আধুনিক class । আধুনিক class গুলো হল যে হচ্ছে আমরা online যেসব এখন তো বর্তমান সময়ে online class অতটাও হচ্ছে না, আগে কিন্তু corona মহামারীর জন্য অনেকদিন school college বন্ধ ছিল। সেইসময় কিন্তু আমরা আধুনিক class ব্যবস্থা এগুলো করছি। যেমন হচ্ছে, computer রে আমরা class করছি, mobile লে class করছি। এগুলোতে কিন্তু আমরা class করেছি। হ্যাঁ, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থা নিয়ে উন্নতির জন্য কিন্তু অনেক কার্যক্রম গ্রহণ করেছে।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 হ্যাঁ হ্যাঁ, বর্তমান সরকার আমাদের উম বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থার জন্য উন্নতির জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করছেন।

স্থানের অভিজ্ঞ sir রের মাধ্যমে উম সে তার সমাধানটা তৈরি করে নিতে পারছে বা সে তার পড়ালেখাটা তৈরি করে নিতে পারছে। সেক্ষেত্রে সে অনেক অভিজ্ঞ এবং অভিজ্ঞতা অর্জন করতে পারছে। সেও সহজে খুব সহজেই যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারছে online class মাধ্যমে। আমাদের online classroom আমাদের প্রতিটা বিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে online classroom র সুব্যবস্থা করা হয়েছে। online classroom র জন্য প্রতিটা school আপনার projector মাধ্যমে plass computer র মাধ্যমে বিভিন্ন class নেওয়া হয়ে থাকে। একটা আসল কথা কেউ যদি school শারীরিক ভাবে বা উপস্থিত হতে না পারে, সেক্ষেত্রে সে online class করতে পারবে বা online class

এগিয়ে নিয়ে যেতে পারবে। তাছাড়াও বর্তমান সরকার আধুনিক classroom র কারণে উম বিভিন্ন শিক্ষক বা শিক্ষকমণ্ডলীকে বিভিন্ন অভিজ্ঞতা বা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অনেক উন্নত এবং অভিজ্ঞতাসম্পন্ন করে তুলেছে। আসল কথা classroom টা প্রতিটা আমাদের দেশে

আমি মনে করি এটা যুগ যুগোপযোগী এবং কার্যকরী একটা পদক্ষেপ, যা আমাদের শিক্ষাব্যবস্থাকে অনেক উন্নত এবং আধুনিক করে তুলেছে এবং ভবিষ্যতেও এটা তুলবে। শিক্ষার ক্ষেত্রে টন মত করার জন্য এই যে কার্যক্রমটা সুদূর ভবিষ্যতে প্রজনন করার জন্য বা আরো অভিজ্ঞ বা আর দক্ষ করে তোলার জন্য কিন্তু এটী গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমি মনে করি । হ্যাঁ তাছাড়া বর্তমান সরকার কিন্তু শিক্ষা ব্যবস্থাটা উন্নতি করার জন্য আরো অনেক কার্যক্রম চালু করেছে যেমন শিক্ষা প্রতিষ্ঠানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলের দ্বারা আ class পরিচালনা বলা অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালনা করা বা অভিকর শিক্ষক শিক্ষিকা মন্ডলী নিয়োগ আসল কথা একটা সময় কিন্তু অভিকর শিক্ষক শিক্ষকমন্ডলের জন্য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 অভিজ্ঞ শিক্ষক শিক্ষক মন্ডলী তোরই শিক্ষক-শিক্ষক মন্ডলী শিখাবলি তৈরি করার জন্য বিভিনি training এর ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন training এর মাধ্যমে তাদেরকে partner আরও সহজ করে তোলার জন্য এবং আরও আ বোঝার উপযোগী করে তোলার জন্য তাদের training র ব্যবস্থা করেছে এই training মাধ্যমে প্রতিটা শিক্ষক-শিক্ষিকা মন্ডল গুলি তার পাঠদান টাকে আরো সহজ করে তুলছে । সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞ শিক্ষক একমাত্র জানে কোন ছাত্রটা আমার দুর্বল কোন ছাত্রটা আমার সবল সেই ক্ষেত্রে দুর্বল ছাত্রদের জন্য তারা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 ছাত্রদের ঝরে পড়তে হত তারা না বোঝার কারণে পড়ালেখা, একটু বেশি continue করতে পারত না এখন কিন্তু প্রতিটা ছাত্রছাত্রীদের আলাদা পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। আওভিগা শিক্ষক শিক্ষক মন্ডলেরা class নিচ্ছে এবং এটা একটা যোগাযোগ দিয়ে কার্যকরী পদক্ষেপ এক্ষেত্রে আপনি কিছু বলবেন সংক্ষেপ

বর্তমান শিক্ষা ব্যবস্থা পদক্ষেপ গুলোর মধ্যে আমাদের কিন্তু বিনামূল্যে বই বিতরণ করছে আগে কিন্তু এটা হচ্ছে ছিল না পরে সংগীত জিজি আগে কিন্তু আমাদের এই পদক্ষেপটা ছিল না বর্তমান সরকার কিন্তু বছরের প্রথম দিনে বিনামূল্যে বই বিতরণ করছে আমি মনে করি এটা একটা

সরকার বা বর্তমান শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা মন্ত্রণালয় এই জিনিসটা মাথায় রেখে প্রতিবছরের প্রথম দিনে বা নতুন বছরের প্রথম দিনে বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের কিন্তু বই বিতরণ করছে আসল কথা বিনামূল্যে বই বিতরণ করার কারণে ছাত্র-ছাত্রীদের পড়ালেখার হার টা যেমন বাড়ে পাশের হাতটা যখন অনেক বারে তাছাড়া তাদের আগ্রহটা অনেক বেশি থাকে আজ কথা বছরে প্রথম দিনে নতুন বই বিতরণ করা হয় ছাত্রছাত্রীদের মনে একটা অন্যরকম উদ্দীপনা কাজ করে একটা উম culture র মতো তৈরি হয়ে গেছে যে বছরের প্রথম দিনে বই বিনামূল্যে বিতরণ বা বই পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে তারা ওই দিনে অন্যরকম উৎসব । উৎসবের আমেজে দেখা যাচ্ছে ছাত্রীরা শিক্ষকমন্ডলী উৎসবের আমেজ হয়, বছরের প্রথম দিনে আমার মতে প্রতিটা বিদ্যালয়ের একটা উৎসবের আমের সৃষ্টি হয়। সে হচ্ছে মাধ্যমে ছাত্র-ছাত্রীরা কিন্তু পড়ালেখার উপর প্রতি আগরাটা কিন্তু অনেক বেড়ে যায় সে কারণে আমি মনে করি বিনামূল্যে বই বিতরণ টা যে কার্যক্রমটা আরো আরো সুদুর মসুলি করা ছাত্র ছাত্রীরা এক্ষেত্রে ছাত্রছাত্রীদের ঝরে পড়া হাতটাও কমবে plus ছাত্র-ছাত্রীদের পড়ালেখা অশো ঘন্টা বাড়বে । ছাত্র-ছাত্রীদের যত বৃদ্ধি পাবে তত আমাদের pass র হারটা বাড়বে, তার চাইতে বেশির বেছে এটা হচ্ছে যে এ আমরা দরিদ্র হতদরিদ্রের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে পড়ালেখার tension টা থাকে অভিভাবকদের পরা লেখার tension টা থাকবে না তাছাড়াও তারা বাড়ির দিক চিন্তা মুক্ত হতে পারবে এ plus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 হম অতি অবশ্যই আছে আমাদের কিন্তু শুধু পড়ালেখা করলেও হবে না আমাদের কিন্তু পড়ালেখার পাশাপাশি খেলা ধুলাএটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ যেমন খেলাধুলা না করলে কিন্তু আমাদের শরীর সুস্থ মানে সফল থাকে না খেলাধুলা জিজি অনেক কিন্তু গুরুত্বপূর্ণ এ বিষয়ে আপনার কিছু কথা বলতেন জিজি তাহলে আর কি আমি খুশি হতাম ।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 সব জায়গাতেই শিক্ষাঙ্গনে বা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাঙ্গনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে কেমন inter school tournament, football tournament, cricket tournament । plus আপনার kabadi tournament, badminton tournament আরো ইত্যাদি অনেক খেলাধুলার আয়োজন করে থাকে এই খেলাধুলার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উৎসাহটা অনেক বারে তাদের শারীরিক দক্ষতা বাড়ে । তাছাড়া তাদের পড়ালেখির প্রতি একটা বিনোদন সৃষ্টি হয় প্রতি বছর তারা বিভিন্ন সংস্কৃতিতে অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছে plus তাদের শিক্ষা card আর পরিচালনা করা হচ্ছে একটা ছাত্র কিন্তু আর শিক্ষা করে লেখাপড়ার করচে তার তার career পাশাপাশি শিক্ষের ক্ষেত্রে career পাশাপাশি সে তার খেলাধুলার career টা সেই গডে নিতে পাচ্ছে সে অনেক কিছু শিখতে পারছে সে ক্ষেত্রে তার একটা coaching staff মত তার কেয়া শিক্ষক তাকে অনেক কিছু শেখাতে পারছে সেক্ষেত্রে সে আমাদের এই শিক্ষা ঙ্গনে খেলাধুলার মাধ্যমে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সে কিন্তু আমার প্রিয়া অঙ্গনে একটা পর্যায়ে অনেক বড় অবদান রাখতে পারবে । এটা আমি মনে করি আমাদের সরকার বা আমাদের শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা কিনা সরকার শিক্ষা খাটটা পরিচালনা করে করতে হবে ভবিষ্যতে এক্ষেত্রে আমার মনের মতে এই জিনিসটা খুবই একটা কার্যকারী পদক্ষেপ আপনি অন্য কিছু বিষয়ে আমার সাথে কথা বলবেন শিক্ষা ক্ষেত্রে স্বয়ংক্ষেপ?

আমাদের কিন্তু গরিব দরিদ্র ছাত্র ছাত্রীদের কিন্তু আমরা হচ্ছে সরকার কিন্তু আমাদের অব্তিত্ব করছে অনেক ভাবে যেমন বৃত্তি । বা অনেক কিছু দাঁড়াই আমাদের আমার আবৃত্তি হচ্ছে এই বিষয়ে যদি আপনি কিছু বলতে পারেন তাহলে আর কি ভাল হয় হ্যাঁ হ্যাঁ

বিভিন্ন শিক্ষাবৃত্তি বা উপবৃত্তি ব্যবস্থান করা বা ব্যবস্থা করা হয়েছে শিক্ষা ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় । একটা ছাত্র ছাত্রী টাকার অভাবে পড়ালেখা করবে না বা করতে পারছে না এটা খুবই একটা খারাপ এবং নিন্দনীয় বিষয় যা মহামান্তিক একটা বিষয়, যে মাত্র কিছু টাকার জন্য সে পড়ালেখা continue করতে পারছে না । সে কোথায় মাথায় রেখে শিক্ষা খাতে শিক্ষা ব্যবস্থা করা বাস্থাপকরা কিন্তু দুর্বল ছাত্রছাত্রী হতদরিদ্র দরিদ্র ছাত্র-ছাত্রী ।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 তাদের পড়ালেখাটা কিন্তু আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারছে plus একটা support দিতে পারছি। যে কিনা যেটা কিনা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি মনে করি এই উপবৃত্তির মাধ্যমে বাংলা বাংলাদেশ বা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অনেক দূর শুধু প্রচলিতভাবে নিতে পারবে যে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নতি করতে যথেষ্ট পরিমাণে ভূমিকা এবং আ ভূমিকা রাখতে সহায়তা করবে আপনি কি অন্য কোন বিষয়ে আমার সাথে কথা বলবেন শিক্ষা ক্ষেত্রে সংক্ষেপ? অবশ্যই বলব আমাদের কিন্তু হচ্ছে শিক্ষা খত একটা গুরুত্বপূর্ণ ভিন্ন বিষয় ।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 প্রতি বছর আমাদের শিক্ষা প্রাঙ্গণে অভিজ্ঞ ছাত্র-ছাত্রীদের plus ভালো ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন ভিত্তিরব্যবস্থা রয়েছে তাছাড়া আপনি দেখেন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 monitor অনেক অনেক কিছু হয়েছে যা কেন আমাদের শিক্ষা প্রাঙ্গণটাকে উন্নত এবং শিক্ষা হারকে শক্তিশালী করে তুলবে যেটা আমার মতে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় । আমি আশা করি আমাদের শিক্ষা কাটা কিছু ভালো এবং আরো উন্নত টিকে এগাবে

সত্যিই আপনার সাথে এ বিষয়ে কথা আমারও খুবই ভালো লাগছে এবং আপনি আমার সাথে খুবই ভালো হাই মিনা কেমন আছো? এই চলে যাচ্ছে, তুমি কেমন আছো বল? এই তো আমার ও চলে যাচ্ছে শীত কেমন শীত পড়লো তোমার ওখানে? ঠান্ডা তো মোটামুটি ভালই পড়েছে কালকে দেখছিলাম একটু weather টা হালকা ছিল আজকে আবার দেখছি যেই যাকে আবার ঠাণ্ডা টা এসছে